এহ যে দেয়ালে কিছু টিভি বাক্স দেখা যাচ্ছে চারপাশে অনেক আলো জ্বলছে।

এক একজন যুবক কিছু বাচ্চা-বাচ্চা ছেলেমেয়েরা কিছু বয়স্ক মহিলা একজন সিস্টার দাঁড়িয়ে রয়েছে।

সেখানে অনেক পুরুষ মহিলা চেয়ার এ বসে রয়েছে। আঃ চা তারপরে দূরে কিছু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে।

আ জলাশয়টির ছবি ফুটে উঠেছে। সূর্যের আভা সেই জলাশয়ের জলে পড়েছে। জলাশয়ের চারপাশে অনেক --

আ গাছপালা দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ দেখতে লাগছে।

করে অনেক ইলেকট্রিক এর পোস্টার দেখা যাচ্ছে আর সেখানে দিয়ে চারিদিক দিয়ে তার ঝুলছে।

এখানে একটি মন্দির দেখা যাচ্ছে। মন্দিরটি খুবই ছোটোখাটো হলেও খুবই সুন্দর।

এখানে একটি পুকুর দেখা যাচ্ছে। পুকুরটি বেশ বড়। সামনে পুকুরের চারধারে অনেক গাছ হয়ে রয়েছে।

শোপিস বিক্রি করা হয়। একটি টেবিল এর ওপর মূর্তিটি রাখা রয়েছে। মূর্তিটি খুবই সুন্দর।

একটি কেক প্যাস্ট্রি -এর দোকান। এই দোকানে এহঃ উন্নত মানের কেক প্যাস্ট্রি পাওয়া যায় এবং প্রতিদিন প্রচুর মানুষেরা এই দোকানে --

আ দোকানে একজন দোকানদার বসে রয়েছে। চারপাশে অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে। টেবিল এর ওপর একটি খাতা কাগজপত্র একটি ক্যালকুলেটর পেন --

এখানে একটি গার্ডেন দেখা যাচ্ছে। গার্ডেন এ উঃ একটি পিয়ারা একজন ব্যক্তি হাতে ধরে রয়েছে। আশেপাশে আরো বিভিন্ন ধরণের জিনিসপত্রের চাষ হয়েছে।

এখানে উন্নত মানের জৈব সার দিয়ে চাষ করা হয় এবং ফসল খুবই ভালো হয়।

একটি ফাঁকা চেয়ার দেখা যাচ্ছে। দোকানটির পেছনদিকে একটি বাড়িও রয়েছে।

ছেলে চারটির গলায় মালা রয়েছে। চার্চ -এর চারিদিক খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে। চার্চ -এর দেয়ালে একটি ঘড়ি দেখা যাচ্ছে।

আ চারপাশে অনেক আ সুন্দর ভাবে কাপড় দিয়ে পর্দা দিয়ে সাজানো হয়েছে।

এটি একটি জিম সেন্টার । জিম সেন্টার -টি খুবই বড়। সামনে কিছু ওয়াকিং মেশিন দেখা যাচ্ছে। দূরে একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে। দেয়ালে কিছু বিজ্ঞাপনের হোর্ডিং দেখা যাচ্ছে ।